এই দৃশ্যটিতে আমি দেখতে পাই যে এটি একটি রেস্টুরেন্ট এবং এটি হচ্ছে ক্যাব এটা এবারএবং এখানে ভিতরে অনেক কাঠের তৈরী জিনিসপত্র এবং বাইরের দিকে এক--